এর মন্দির টিতে খুব সুন্দর ডিসাইন আছে।

স স আছে সব মুড়কি বোঝানো আছে ওখানে।

ও ঘাস আছে একটি রাস্তা আছে ।

এখানে একটি পোস্ট অফিস আছে পোস্ট অফিস -এ--

একটি গাড়ি আছে গাড়ির মধ্যে একটি ঘর আছে ঘরের মধ্যে --

কাছ কলা আছে উপরে নিচে কং কাছ কলাগুলির পাতা পরে আছে ।

এবং মোটরবাইক আছে সাইকেল আছে স্কুল আছে।

দেওয়াল আছে দেওয়াল মতো ঘর আছে ।